ওদিকে ফুলের গাছ আছে ওদিকে ফুলের গাছ আছে কলেজের প্রকৃতি টা খুব সুন্দর ।

এখানে আমরা একটা পুরোনো পাঁচিল দেখতে পাচ্ছি এই পুরোনো পাঁচিল দেখতে পাচ্ছি ।

টাঙ্গাল আমরা দেখতে পাচ্ছি এটা একটা শপিং মল ।

এখানে আমরা একটা মহিলাকে দেখতে পাচ্ছি যিনি ফুলগাছেতে জল দিচ্ছেন এবং ছোট বিধ্ধা লো--